দেখতে খুব সুন্দর লাগছে প্যান্ডেল -টি। কিন্তু কোনো লোক জন দেখা যাচ্ছে--

মন্দিরটা হালকা চকলেট কালার আর নীচটা কালো রঙের মনে হচ্ছে। মন্দিরের বাইরে কোনো লোকজন দেখা যা--

সবাই বই কিনতে এসছে।

সামনেই রাস্তা রাস্তার এই খানে লোক দেখা যাচ্ছে।